যেখানে পিঙ্ক কালার -এর তিনটে পিলার দেখা যাচ্ছে আর অনে-এ-ক--

আর সবাই ম্যাট নিয়ে ওখানে জিম করছে আর উপরে সিলিং দেওয়া--

এখানে একটা এটা ডিপার্টমেন্ট অফ ল ।

যেটা রামমোহন সরণিতে অ অবস্থিত।

এখানটায় রোড ক্রসিং দেওয়া আছে যেখানে একটা বাস টু ফর্টি টু দাঁড়িয়ে আছে।

আর ফ্যাক্টরি -তে ওঠার একটা সিঁড়ি দেখা যাচ্ছে। আর সেগুলো জং ধরে আ--

এখানে ইমিগ্র্যাশন -এর একটা সাইন বোর্ড দেওয়া আর এখানে--

একটা গাছ আর তার আশেপাশে উঁচু কালারিং ফ্লাওয়ার্স দেওয়া আর--

একজন সেই সাইকেল -এর ট্রায়াল নেবে বলে দাঁড়িয়ে আছে। আরেকজন হাতে একটা গিটার -এর --

স্টেশনারি শপ যার ম--